সাঁতার পুকুর যেটি পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা।

সাদাআ ঔ ধূসর রঙেরর পাখি গুলি একটিই খাঁচার মধ্যে রাখা আছে।

একটি বড়ো নদী নদীর ধারে বাচ্চাদের উদ্যান যেখানে বাচ্চারা খেলাধুলা করছে দুটি বাচ্চা খেলাধুলা করছে।